একটা লোহার গ্রিল -এর গেট রয়েছে। সাদা রঙের গেট গেট -এর বাইরে চারটে ফুলের টব রয়েছে ছোটো ছোটো ফুলের গাছের টব।

প্রত্যেক তাকেই কালারিং ফুল রাখা রয়েছে প্যাকেট প্যাকেট করে এবং ওপরে সিলিং থেকেও কিছু ফুল ঝুলছে।

এটা কোনো একটা চার রাস্তার মোড়ের ছবি। যেখানে একটি উ একটি ইঞ্জিন ভ্যান ডানদিক থেকে বাঁদিকে ছুটে চলেছে।

যার স দু সাইডে রেলিং রয়েছে এই বাড়ির উপর লেখা আছে সর্বশিক্ষা মিশন ।

দুটো কাঁচের দরজা দিয়ে তৈরি আর কাঁচের দরজার মধ্যে স্টিলের হাতল রয়েছে এই দরজার সামনে একটি ছেলে দাঁড়িয়ে আছে একটা সাদা জামা নীল জ্যাকেট--

গভের্ট্মেন্ট অফ ইন্ডিয়া ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট জলপাইগুড়ি ।

আর টা- চাঁদ ছাদটাও টিনের এই ফ্যাক্টরি -টা পুরো পাঁচিল দিয়ে গেরা আছে ।

বাস -টার সাইড -এ একটা-আ বাইক যাচ্ছে বাইক -টা একটা লাল জামা পড়া লাল হেলমেট পড়া লোক চালাচ্ছে ।

যেই দোকানের মধ্যে একজন বয়স্ক লোক সাদা জামা প্যান্ট পরে বসে রয়েছে ।

এটা একটা রাস্তার ছবি যেই রাস্তার বাদিকে দূরে একটা স্টিল কালার -এর বিল্ডিং রয়েছে ।

এটা একটা গোয়াল ঘরের ছবি এই গোয়াল ঘরের মধ্যে একটা গরুকে বাধা রয়েছে ।

এটা কোনো একটা রেস্ট্রুরেন্ট -এর ছবি যে রেস্ট্রুরেন্ট -এর দেয়ালে গোল গোল করে কাজ করা রয়েছে।

আর এখানে বাফেট সিস্টেম এর জন্য ছটা বোল সাজিয়ে রাখা আছে।

এটা একটা পাহাড়ি ঝোপঝাড়ের ছবি যে ঝোপঝাড়ের ঝোপঝাড়ের মধ্যে থেকে একটা ঝর্ণা নাম আসছে ।

আর খুব এই জঙ্গল টাইপ - এর হয়েছে রয়েছে ।

সে লাল জামা পরে রয়েছে এর মধ্যে কিছু কিছু জন নীল জামা পরে রয়েছে।

আর কিছুজন সাদা জামাও পরে রয়েছে এবং বেঞ্চের উপরে অনেক কালারিং কাগজ রয়েছে।

এটাও একটা পাহাড়ি এলাকার ছবি যেখানে পাহাড়ের মাঝখান দিয়ে একটা ঝর্ণা পড়ছে ।

আর দূরে অনেক বড়ো বড়ো গাছপালা দেখা যাচ্ছে আর এই ঝর্ণার জলে ফেনা দেখা যাচ্ছে।

জলপাইগুলি ডিভিশন জলপাইগুড়ি সেভেন থ্রি ফাইভ ওয়ান জিরো ওয়ান ।